সিঁড়ি দিয়ে উঠে ওই রাইড -এর ওপরে উঠছেউঠে একটা স্লাইড দিয়ে নিচে জল-এ নেমে যাচ্ছে।

তে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো আমিউসমেন্ট পার্ক বা ওয়াটার পার্ক এর এন্ট্রি এন্ট্রি গেট এর ছবি।

আমি একসাথে অনেক লোক একটু দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে অনেক ষ্টল দেখতে পাচ্ছি ।

গেট আছে যে ভালো করে গ্রিল দেওয়া তার সাথে বিল্ডিং -টা--

এখানে একটি লোক দাঁড়িয়ে আছে একটি বাইক -এর ওপরে তার আশেপাশে দুটি বাইক আছে ।

এখানে অনেক গুলো গাছ আছে এবং ছোট ছোট দোকান তার বাইরে চেয়ার লাগানো হয়েছে ।

সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

আর এখানে একটি বাক্স - এর মধ্যে কিছু কিছু জিনিস রাখা আছে তার সাইড -এ একটি বালতি রাখা আছে ।

দেখা যাচ্ছে আ জমিতেও অনেকগুলো আকৃতি করা আছে।